সি.সি.টি.ভি আন্ডারে আপনি আছেন তাই এখানে যা করবেন খুব সাবধানেই করবেন আপনি কোন খারাপ কাজ করার চেষ্টা করবেন না এটা সি.সি.টি.ভি আওতার মধ্যে আছে।

বন্ধুরা এখখানে আমরা দেখতে পাচ্ছি একটি অওডিটোরিয়াম এর মধ্যে খুববই সুন্দরভাবে সাদা লাল রঙের চেয়ার --এর উপর কাপড় দেওয়া অনেকগুলি চেয়ার কে দেখতে পাচ্ছি।

যেগুলোতে তেল নিয়ে আসা হয় এখানে অনেকগুলি এক হইতে অনেকগুলি পেট্রোলিঙ -এর গাড়ি দেখা যাচ্ছে এবং একটি লাইট অনেক বড় লম্বা একটা লাইট এবং রাস্তার মধ্যে জল জমে রয়েছে। এবং রাস্তাটা ভাঙা তাই জল জমে রয়েছে।